এবং পার্ক -এর মতো খুব সুন্দর দেখতে লাগছে বলতে গেলে এই দৃশ্যটি একদম অসাধারণ।

আর একটি চেয়ার আছে খুব সুন্দর দেখতে লাগছে এই বাগানটি বলতে গেলে--

অনেক রকমের খাবার পাওয়া যায় এখানে। একটি লোক যাচ্ছে সাদা কালার -এর জামা পড়ে।

এখানে দেখতে পাচ্ছি এটি একটি বড় দুতালা এইচ.ডি.এফসি. ব্যাঙ্ক । যেটি একটি ব্যাংক । এখানে টাকা তুলতে আসছে অনেক কাস্টমার --

চান করছেন এবং অনেক ছেলে মেয়ে বসেও আছে সামনে একটি ছেলে কালো জামা পড়ে যা--

প্র্যাকটিস করছে । এবং তার সামনে পাতা রয়েছে সবুজ কালার এর এবং একটি লাল কালার এর এবং একটি খয়রি কালার এর--

এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটি পোর্স এর মাঠে একটি বড় মাপের স্টেজ করা হয়েছে স্টেজ এ অনেক জন্য হিস্যা করবে।

এবং ওপরে দুটি মূর্তি রয়েছে মিডিল এ একটি মন্দির এবং তার নিচে কার্পেট পাতা রয়েছে সবুজ কালার এর অনেক পাশে জুতো ছেড়েছে।

সুইমিং পুল -এর মধ্যে একটি রিং করা রয়েছে চান করার জন্য । আরো ওদিকে মেশিন -গুলো আছে।

যেখানে ছেচর মজা খাওয়ার জন্য খুব সুন্দর লাগছে বলতে গেলে একটি প্লেস ভাব--

এখানে দেখা যাচ্ছে এটি একটি অফিস। অফিস এর সামনে অফিস টি কালার হচ্ছে হালকা সাদা এবং কিছুটা সাদা এবং কিছুটা লাল তার সামনে একটি বড় লাইট লেগে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি ভারতীয় ব্যাংক। যেটি ব্যাংক তার সামনেই হাইরোড । হাইরোড এর সামনে অনেকগুলি বাইক লেগে আছে একটি রিক্সা যাচ্ছে।

এবং সবাই তাকে প্রণাম করছেন খুব সুন্দর--

এখানে দেখা যাচ্ছে এটা একটি বাজার বাজারে সবজির বাজার। যেখানে কাটা কম্পাস আছে এবং একটি বাটি আছে একটি কার্পিন আছে লাল কালারের --